এটা একটা এখানে অনেকগুলি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে।

এবং নীচে অনেকগুলি পুকুর দেখতে পাওয়া যাচ্ছে।

এটা একটা সোফা কাম বেড শপ দেখা যাচ্ছে বাপ্পিরাজ ফার্নিচার উদয়পুর ব্রাঞ্চের আন্ডারে ।

এবং চা-র কাপ দেখতে পাওয়া যাচ্ছে বেলুন লাগানো আছে।

এ কোন একটা মেলা টেলা হতে পারে বা কার সম্পর্কে ওয়াকিবহল হওয়ার জন্য একটা সেমিনারের আয়োজন করা হয়েছে হতে পারে।

এছাড়া এখানে অনেকগুলি কাপড়-চুপড় শু শুকাতে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে।

কারেন্টের ইলেকট্রিসিটির একটা পোস্ট আছে এবং অনেকগুলি তার এসে এইখানে মিলিত হয়েছে দেখা যাচ্ছে।

এই স্কুল -টা স্কুল -এর একটা বিল্ডিং দেখা যাচ্ছে এবং সাইড -এ অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এটা একটা কোনো মেলা হবে রথ প্রোগ্রাম হতে পারে।

দুটা চারটা বাইক দেখতে পাওয়া যাচ্ছে এবং লাইটিং পোস্ট আছে।

এখানে ঠান্ডা থেকে শুরু করে খোলা আসবাবপত্র এ্য বলতে বাজিটাজি সহ চাল ডাল সহ সবকিছুই আছে।

এটা হচ্ছে আমাদের সাচ্চান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হচ্ছে এই দৃশ্য।

এবং ওই জায়গাটায়ে জায়গাটাতে যজ্ঞ হয় এমন কিছু একটা মনে হচ্ছে যজ্ঞের জায়গা।

দেখা যাচ্ছে একটা ঘটের উপরে নারকেলও আছে।

লোকের এতই সগা-সমাগম যে বিল্ডিংয়ের ছাদের উপরে ব্যালকনিতে অনেক লোক দেখা যাচ্ছ--

বরজলা উদয়পুর বিলোনিয়া শ্রীনগর এ এইসব জায়গাতে যায় বাসগু বাসটা ।

সাইডে -এ ইলেকট্রিক পোস্ট আছে একজন লোকও দাঁড়িয়ে আছে।

এ থেকে বুঝা যাচ্ছে এটা একটা কলেজ হবে না হলে একটা স্কুল বা একটা আদালত।

এখানে আগুন জ্বালিয়ে কি জানি করা হচ্ছে মনে হচ্ছে তিনজন লোক আছে --

মাটির মনে হচ্ছে ওই জায়গাটা।

এর সাইডে একটা উম সোলার প্যানেলের লাইট দেখা দেখ দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলি লোক বসে আছে দুইটি টেবিলের এর সামনে এবং একজন কিছু বলতে চাচ্ছে মনে হচ্ছে।

বাড়িটায় অনেকগুলি স্টুডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে নীচে সাইডে বাইসাইকেল আছে।

অনেকগুলি এবং খুব সুন্দর ভাবে লাইটিং করা আছে এ_সি লাগানো আচে ফ্যান লাগানো আছে।

এটা হোয়াইট কালারের একটা কুব সুন্দর একটা মন্দির।